এটি একটি লাইব্রেরির ছবি যেখানে বিভিন্ন ধরণের বই কালেকশন করা রয়েছে।

টি পেট্রল পাম্প এর ছবি। যেখানে বিভিন্ন চার চাকা গাড়ি বাইক --

আ-ম জায়গাটি অনেকটা বড়ো স্থান জুড়ে রয়েছে খুব সুন্দর করে সাজানো ভীষণ পয় পরিষ্কার জায়গাটি।

এটি সম্ববত গলদা চিংড়ি বা বাগদা চিংড়ির ছবি দেওয়া আছে। আ-ম যেখানে আমরা দেখতে পাচ্ছি অনেক বড়ো বড়ো সাইজের চিংড়ি রয়েছে।

কোনো একটি অনুষ্ঠানের জন্য একটি বড়ো বাড়ি ভাড়া নেওয়া হয়েছে এবং সাজানো হয়েছে সামনে একটি --

এটি একটি গ্যারেজের ছবি যেখানে গাড়ি খারাপ হলে সারাই করা হয় বা ধোয়া মোছার জন্য গাড়ি পরিষ্কার করার জন্য এখানে আনা হয়। দুজন কর্মচারীকে একটি চার চাকা গাড়ি--

আ-আর আম সার্ভিস করতে দেখা যাচ্ছে তার পাশেও একটি ভাঙা গাড়ি রয়েছে যেটা তারা সার্ভিস করবে বলে রেখেছেন।

একটি লেক -এর পাশে একটি পার্ক রয়েছে যেখানে বাচ্চাদের জন্য খেলার বিভিন্ন আ স্লিপ রয়েছে দোলনা রয়েছে একটি ছোটো বাচ্চাকে দেখা যাচ্ছে এখানে যে--

এটি একটি আ কাঠের দোকান। যেখানে সমস্ত রকম ফার্নিচার পাওয়া যায়। যার মধ্যে আমরা সামনে একটি কাঠের শোফা দেখতে পাচ্ছি খুব সুন্দর।